চোলা দিয়ে অনেকরকম জিনিস দিয়ে ফু খুব সুন্দর ভাবে ডেকোরেট করা হয়েছে সামনে দুটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে এবং পাশে একটি বাইক কেও দেখতে পাওয়া যাচ্ছে।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

টুনিলাইট দিয়ে সাজানো হয়েছে। অনেক কালারিং টুনিলাইট দিয়ে সাজানো হয়েছে রংবেরঙের এবং গেট -টিকে অনেক কালারিং লাইট দিয়ে সাজানো হয়েছে।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

যেমনটা আমরা দেখতে পাচ্ছিস দেখলে বুঝতে পাচ্ছি সময় টা এখন সকালবেলা সামনে একটি ফ্যাক্টরি ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে সামনে একটি মেশিন দেখতে পাওয়া যাচ্ছে।

যেমনটি আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন রাতেবেলার সামনে।

এবং সামনে চার্চ -এর সামনের দিকে একটি সিঁড়ি নামতে দেখতে পাওয়া যাচ্ছে এবং সামনে অনেকজন মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে পাশে একটি ঠেলাও দেখতে পাওয়া য--